এখানে একটি চারকোনা খোপের বাক্স করা হয়েছে। লডুর ছক্কার মতো করানো হয়েছে এখানে। আমিতো বুঝতে পারছি না আছে।

আমি এই চিত্রটিতে দেখতে পাচ্ছি একটি জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা গেছে। সেই রাস্তার সাইড -এ নারকেল গাছ বড়ো বড়ো।

আ-চিত্রটিতে একটি দেখতে পাচ্ছি এটি একটি এ. টি. এম | সেই এ. টি. এম - টি ওপেন আছে | এবং পাশের একটি রাখার ঝাড়ু আছে |

ফ্যান আছে | উপর দিক দিয়ে লোহার ব্রিজ করা | লোহার ব্রিজ আছে হাইওয়ে ওপার যাবার জন্য।

আমি এই চিত্রটিতে এই ছবিটা দেখতে পাচ্ছি যে-এ--